এট পোস্টার আছে-এ এই পোল আছে একটা লাইন টা আছে।

সমুদ্র বটে জল আছে ব্লু কালার জল আছে গ্রীন কালার জল আছে দূরের থেকে একটা বাড়ি আছে-এ।

একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা হাজারটা বিল্ডিং আছে।

একটা রাস্তা আছে সোজা সাইড -এ বিট মারা আছে এবং বর্ডার এবং একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির মধ্যে চারটা খিড়কি দেখা যাচ্ছে।